আরও অনেকগুলো বিভিন্ন দরনের মাস দেখতে পাচ্চি নীচে রাঙ্গও দেখতে পাচ্চি সেই বাজারটি অনেক ব--

একটি খুঁঠিও দেখতে পাচ্ছি দূরে আরও একটি খুঁঠি দেখতে পাচ্ছি খুঁঠিতে লাইট লাগানো রয়েসে আরও অনেকগুলি গাছপালাও দেখতে পাচ্ছি উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি আরও অনেকগুলি --

অসার জিনিস রয়েসে সেই দৃশ্যটি অনেক সুন্দর লাগসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি দুকান ঘর রয়েসে।

দোকানঘরে একটি বড় বাক্স রয়েসে সেই বাক্সটিতে অনেকগুলো তারিয়া দেওয়া রয়েসে সেই বাক্সটি কাটের ।

মেশিন ও দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি অনেক সুন্দর লাগসে আরও অনেকগুলি ডিভিও রয়েসে।

ঘরটিতে একটি পর্দা লাগানো রয়েসে ।

একজন পন্ডিত মশায় রয়েছেন উপরে--

একটি পোস্টারও লাগানো রয়েসে সেই পোস্টারে এস_বি_আই লেখা রয়েসে নীচে অনেকগুলো সাইকেল দেখতে পাচ্চি আরো অনেকগুলো বাইকও দেখতে পাচ্চি।

সাইডে গাসপালাও দেখতে পাচচি একটি ছুটো কালো গরও দ্যাখতে পাচচি সাইডে একটি--

একটি বেড়া দেওয়া রয়েসে আরও অনেকগুলি বড় বড় গাসপালাও দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি খোলা জায়গা রয়েসে জায়গাতে একটি দুলনা রয়েসে।

সাইডে একটি বাইক দেখতে পাচ্ছি।

একটি বড় গর দেখতে পাচ্ছি উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি আরও অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি দৃশ্যটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে।

জঙ্গলে অনেক বড় বড় পাথর রয়েসে আরো অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি পাথরের উপরে অনেকগুলো জল রয়েসে জলগুলি অনেক পরিষ্কার বিদ্যুতের তার দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি মালাও দেখতে পাচ্ছি সাইডে একটি কারেন্টে র বোর্ড দেখতে পাচ্ছি উপরের দিক থেকে লাইটে র আলো আসতেসে।

সেই জিমসেন্টারে অনেকগুলি ডাম্বেল রাখা আসে রং বেরঙের।

দোকানটিতে অনেকগুলো বাক্স দেওয়া রয়েসে বাক্সটিতে অনেকগুলো তারিয়া রয়েসে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি স্টেজ রয়েসে।

আরও অনেকগুলি তৃণ ঘাস দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি অনেক সুন্দর লাগসে তাতে অনেকগুলি সাগলও রয়েসে।

টেবিলের উপর একটি তালা রয়েসে।

আরও তিনটি চামচ দেখতে পাচ্ছি।

এই গরে অনেকগুলো জিনিসপত্রও রাখা রয়েসে আর অনেকগুলো বস্তাও রয়েসে।

চেয়ারে একজন মানুষও বসে আছে দূরে আরো একজন মানুষ রয়েছেন লাল কাপড় পড়ে আরো অনেকগুলি ফোটোও দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দ্যাখতে পাচ্ছি যে একটি গর রয়েসে।

সাইডে একটি বেড রয়েসে বেডটিতে একটি বালিশ রাখা রয়েসে।

আরো অনেকগুলি ওয়াশিং মেশিন রাখা রয়েসে।

আরও একটি গাছ দেখতে পাচ্ছি একজন মানুষকে দেখতে পাচ্ছি।

বড় রড দেখতে পাচ্ছি রড --

ঘরটিতে টিন লাগানো রয়েসে আরও দুটি কবুতর দেখতে পাচ্চি ঘরটিতে লোভার দেওয়া রয়েসে সাইডে অনেকগুলি বড় বড় গাসপালাও দেখতে পাচ্চি উপরে খোলা আকাশ দেখতে পাচ্চি।

এই গরটি অনেক বড়ো এবং অনেক পুরোনো সেই গরটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে ।